এখানে একটি ঘড়ি দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি কালো কালারের বাইক দেখা যাচ্ছে।

এখানে একজন মানুষ বসে রয়েছেন।

কালো কালার এর অনেকগুলি চকোবার এখানে দেখা যাচ্ছে।

এখানে একটি হেল্থ সেন্টার দেখা যাচ্ছে।

কয়েকজন মহিলা এখানে বসে রয়েছেন।

এখানে অনেকগুলো সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে।

সাদা কালারের একটি সিঁড়ি রয়েছে।

এখানে তিনজন মানুষ বসে রয়েছেন।

তিনটি হলুদ কালারের চেয়ার দেখা যাচ্ছে।

একটি গাছ এখানে ভেঙ্গে পড়েছে।

এখানে একটি টেবিল দেখা যাচ্ছে।

এখানে হলুদ কালারের একটি টোটো রয়েছে।

সবুজ কালারের একটি ঘর এখানে রয়েছে।

একজন মানুষ এখানে বসে রয়েছেন।

একটি কালো কালারের পাইব এখানে দেখা যাচ্ছে।

সবুজ কালার -এর কতগুলি গাছ এখানে দেখা যাচ্ছে।

নে একটি বাজার দেখা যাচ্ছে।

এখানে বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে।

এই ফটোটি দিনের বেলা তোলা হয়েছে।